নিচে অনেক সাদা বরফ দেখতে পাওয়া যাচ্ছে।

এবং কিছু মহিলা এবং পুরুষ সাদা শাড়ি এবং পাঞ্জাবি পরে তারা আছে। মুখে সবারই মাস্ক রয়েছে।

এবং একটা ফাঁকা জায়গা দেখ --

পাইপ গুলো হলুদ রঙের দেখতে পাওয়া যা --

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে একটি ভ্যান এর মধ্যে অনেক ফল দেখতে পাওয়া যাচ্ছে যেমন পেঁপে লেবু আপেল --

দিয়ে গেট করা হয়েছে এবং কয়েকজন লোককে দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এখানে অনেক বড়বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে মাস্ক পরে দেখতে পাওয়া যাচ্ছে। কিছু বাইক সাইকেল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে এখানে।

এহ সাইড এ কিছু বালি দেখতে পাওয়া যাচ্ছে।

নিচে কিছু আবর্জনা এবং পাথর দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি লম্বা স্টিলের ব্রীজ দেখতে পাওয়া যাচ্ছে। ব্রীজ টি ঘেরা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সন্ধ্যাবেলা। এখানে একটি বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িটিতে অনেকগুলি ব্যালকনি এবং সিঁড়ি রয়েছে।

এবং মাঝখানে কিছু গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

একজায়গায় ঘুরছে দেখতে পাওয়া যাচ্ছে। নিচে একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। অনেক বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকালবেলা। এ.কে. ফিটনেস জিম একটা দেখতে পাচ্ছি এখানে।

এবং প্রত্যেকের কাঁধে বা ব্যাগ রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশে অনেক গাছ দেখতে পা--

যেমনটা আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সন্ধ্যাবেলা। একটি ডান্স এর ভেতরের দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে।

যেখানে একজন টিচার দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচুর বাচ্চা এবং কিছু মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে একসাথে ডান্স শিখছে।

এবং অনেক মেয়েদের চুড়িদার সালোয়ার দেখতে পাওয়া যাচ্ছে। অনেক রকমের জামাকাপড় যেগুলো হ্যাঙ্গিং করা রয়েছে রেকে এ ফোল্ডিং করা রয়েছে।

যেটায় অনেক মানুষ মাছ কিনছেন দেখতে পাওয়া যাচ্ছে। কিছু মাছ বিক্রেতা কে দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এখানে।

কিছু লাইট জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে। আশেপাশে অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে এখানে। নিচে একটা মাঠ দেখতে পাওয়া যাচ্ছে। আকাশে সাদা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এখানে।

যেমনটা আমরা দেখতে পাচ্ছি একটা পাত্র দেখতে পাচ্ছি। একটি প্লেট দেখতে পাচ্ছি। তার মধ্যে অনেক জিলাপি দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। সামনে অনেকটা ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। দুদিকে দুটি গাছ দেখতে পাওয়া যা --

এখানে একটি ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে অনেক বাঁশ গাছ দেখতে পাওয়া যাচ্ছে। নিচে অনেক আজে বাজে গাছ দেখতে পাওয়া যাচ্ছে।

একটি বাজাজ শোরুম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে নিচে নতুন বাইক এবং পুরাতন বাইক দেখতে পাচ্ছি।